ছবিতে একটি দোকান দেখা যাচ্চে।

সামনে একটি রাস্তা রয়েছে ।

বোর্ড -এ লেখা নিউ তাজ হেয়ার সেলুন ।

ছবিতে একটি রুম দেখা যাচ্ছে।

রুম -এ একটি টি_ভি দেখা যাচ্ছে।

ছবিটিতে সূর্য উঠতে দেখা যাচ্ছে।

টোল গেট -এর সামনে একটি বড়ো রাস্তা।

লেখা আছে ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া ।

ছবিতে একটি জলাশয় দেখতে পারছি।

বেশ কিছু ব্যানার লাগানো আছে।

ছবিতে একটি রাস্তা দেখতে পারছি।

দূরে পাহাড় দেখা যাচ্ছে।

রাস্তার পাশে একটি ইলেকট্রিক খুঁটি রয়েছে।

পাশে একটি বড় পাথর রয়েছে।

বাগানটির পেছনে সবুজ জঙ্গল।

লেখা ডি_এস_পি ডোসা এন্ড কফি শপ ।

ছবিতে একটি টোটো দাঁড়িয়ে আছে।

অনেক কালার -এর ফুল দেখা যাচ্ছে।

তাদের পোশাকের রং সবুজ ও সাদা।

পেছনে সূর্য ডুবতে দেখা যাচ্ছে।